আমার সামনে চিত্রটিতে একটি ঘরের মধ্যে গাড়িকে ধোয়া হচ্ছে এবং গাড়িটি সার্ভিস করা হচ্ছে এবং উম জল দিয়ে গাড়িটিকে পরিষ্কার করা হচ্ছে এবং উম একটি লোক সাদা জামা ও কালো প্যান্ট পড়ে গাড়িটিকে পরিষ্কার কর--।

আমার সামনে একটি ক্লাসরুম - এর চিত্র দেখা যাচ্ছে যেখানে বাচ্চারা আ আর্ট পেপার দিয়ে কিছু করার চেষ্টা করছে-এ। এবং একটি টিচার চশমা পরে এবং শাড়ি পরে--

আমার সামনে একটি কনস্ট্রাক্টটেড এরিয়া দেখা যাচ্ছে-এ। যেখানে একজন রাস-রাজমিস্ত্রি সাদা জামা পরে এবং সাদা টুপি পড়ে একটি অ্যা যন্ত্র নিয়ে কোন তারকে কাটছে।

চিত্রটিতে একটি বিকালের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে অনেক লোকজন আছে এবং কয়েকটি সাইকেল ও কয়েকটি বাইক ও দেখা যাচ্ছে এবং কয়েকটি দোকান ঘর দেখা যাচ্ছে আশেপাশে । একটি লাইনের তারও দেখা যাচ্ছে।

বিল্ডিং টিচার পাশে অনেক বড় বড় গাছ রয়েছে এবং একটি ভাঙ্গা আছে দেখা যাচ্ছে।